লাল রং আছে সাদা রং আছে কালো রং আছে |

একটি রাস্তার ধারে বন্ধন ব্যাঙ্ক আছে।

পেট্রল নিচ্ছে নেওয়া হয়ে গেছে।

আরো অনেক কিছু আছে পোস্টার আছে।